হোয়াট কালার -এ পিলার -এ প্রেরেইণ্ট করা আছে ।

এটা একটা বড়ো প্লে গ্রাউন্ড ।

এটা একটা মার্কেট শপ ।

গামলা আছে প্লেট আছে প্লেট এ সব প প্রসাদ ওসাদ আছে --

মাস্টার চেক করছে কে লিখছে না লিখছে --

যেখানে এ.টি.এম. থেকে পয়সা বা করা যায় পাশে ব্যাঙ্ক -ও আছে।

সে উইক পরে আছে। একটা মেয়েটা--

টিচার বসিয়ে ছেলেদের ঐখানে বলছে--

এইটা একটা সুপার মার্কেট টাইপ -এর ।

এইখানে দশ আট নটা গাড়ি বাইক লাগানো আছে।

পিল পিলা কালার এর সব দূরে লাল সারি।

ট্যাব এর বড়ো বড়ো বিল্ডিং আছে ।